বেঞ্চ - এর সামনের দিকে কয়েকজন ছাত্র রয়েছে এবং তাদের সামনে দুটো তিনটে ও বড় বোর্ড রয়েছে ।

এবং রাস্তা দিয়ে একজন মানুষও হেঁটে যাচ্ছে এবং দুপাশে অনেক ঘরবাড়ি এবং গাছপালা রয়েছে।

একটি লাইব্রেরীর দৃশ্য দেখানো হয়েছে। যার মধ্যে অনেক ধরণের বই দেখা যাচ্ছে।